এখানে দেখা যাচ্ছে সারি সারি উপর থেকে সিড়ি মতো নেমে এসেছে এবং ছোট ছোট মূর্তি সদাজিয়ে রাখা হয়েছে ধাপে ধাপে এবং নিচে অনেক রকমের গাঁদা চারা লাগানো হয়ে আছ্ এদের টপের ছোট টপের মধ্যে।